অনেক পাথর আছে উহার সাইড -এ দুখানা পাহাড় দেখাচ্ছে ।

পিচ্চি ছেলেটা একটা চশ্বের বটে।

একটো বিরাট বড় পুদ বোনা আছে অর সাইড -এ সাইড -এ ।

এই চিত্রটা একটো হেলথ পয়েন্টের বটে ।

এইহার কনট্রান যাওয়ার নম্বর দিয়ে দিয়েছে এম.কিউ রুট ।

গুড়িয়ে রাখা আছে যার সাইডে সাইডে অনেক সি.সি.টি.ভি. ।

অনেক ট্যাক্সি গাড়ি রাখা আছে।

এই চিত্রটা একটি উন্দর ব্যাংক -এঁর বটে যে বাইরে প্যার বড় করা ব্যানার -এ ।

আর লাগা আছে একদমই বড় একটা গেট আছ--

এই চিত্রটা একটি মন্দিরা বটে যা ডেকোরেশন দমই ভালো হয়েছে ।